এই ছবিটিতে দুজন ইঞ্জিনিয়ার ট্রাইপড -এর উপর --

এবং তার একধারে একটি পুকুরও দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে কোনো ফুড ফেস্টিভেল দেখানো হয়েছে।

এই ছবিতে অনেক মাছ দেখতে পাচ্ছি।

মাছগুলি মরে আছে। মাছগুলি বিক্রি হবে।

একটি স্টেজ তৈরী করা হয়েছে ছবিটি দিনের বেলায় তোলা হয়েছে।

শোরুম -এর বাইরে কিছু গাড়ি দেখা যাচ্ছে এবং শোরুম -টি --

এই ছবিতে পাহাড় দেখানো হয়েছে এটি একটি --

এই ছবিটিতে একটি পাহাড় দেখানো হয়েছে।